আসসালামু আলাইকুম সাব ওয়ালাইকুম আসসালাম সামীম ভাই কেমন আছেন আহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দিনকাল কেমন এইতো দিন কাল বেশ ভালোই যাচ্ছে বলা যাই কারণ আমার তো পরীক্ষা শেষ হলো final পরীক্ষা এখন মোটামুটি তো এই সময় টা আপনি কি ভাবে আহ নিজেকে entertain করার জন্য ভাবেন এ সময় entertainment এর জন্য অনেক কিছুই করা হয় যেমন ধরেন আমার movie দেখতে ভালো লাগে আবার series দেখতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে আবার recently খেলাধুলো করতে বিশেষ করে cricket যেটা আগে ছোটো বেলায় করা হতো কিন্তু মাঝখানে বেশ কয়েক বছর gap ছিলো recently দুই তিন মাস ধরে cricket ও খেলা হচ্ছে এই তো এইগুলোই Basically ও আচ্ছা আহ এমনি কি দিনে সময় পান না দেখা যাচ্ছে night game খেলতে খেলি দিনে অথবা বিকালে বেশিরভাগ সময় দিনের বেলায় খেলি আহ সেক্ষেত্রে তো আপনার নিশ্চই একটা team হয়ে

ও আচ্ছা আচ্ছা তার মানে এখন এই

হ্যাঁ basically cricket হ্যাঁ যদিও মাজখানে একদিন football খেলছিলাম তবে যা বুজলাম football টা আসলে আমার জন্যে নয় football খেলতে অনেক energy লাগে হুম নেই তো cricket টাই বেশি খেলা হয়

আহ এটা আপনার যে inter treatment এর একটা বড়ো part gaming game খেলার যে আমরা game বলতে তো এখন totally বুঝছি যে game খেলা কিংবা হচ্ছে আমি android এ যে game আছে online game যেগুলো আছে সেগুলো খেলছি আরকি তো আমাদের মাথা থেকে অনেক টা হারায় ঠিক আছে এইযে entertainment একটা বড়ো part এই খেলাধুলা যেটা physical activities আহ জড়িত এবং এটা কিন্তু খুবই ভালো যে আমাদের আহ যেই এখনকার যে ধারণা তৈরী হয়ে গেছে যে game বলতে বসো বসো আমি

আ পাশাপাশি movie কি কি type এর movie দেখতে পছন্দ করিম

করণের সময় থেকে বেশ mobile game এর পতি প্রায় আসস্থ হয়ে গেছিলাম কারণ বাসাথেকে তো তখন বাহির হবার কোনো Opportunity বা Chance ছিলোনা তখন দেখা যাচ্ছে কি একেবারে শরীর শরীর বিশেষ করে পেটের চর্বি বেড়ে গেছে কারণ বাসায় বসে থাকতে থাকতে কারণ কোন Physical কোনো Activities নাই এখন করোনার পর আস্তে আস্তে

হ্যাঁ কারণ আহ আহ মানসিক স্বাস্থ্যের জন্যতো বটেই এবং আহ আপনার আহ Mobile game টার আহ একটা সময় Addiction এর দিকে নিয়ে যায় কিন্তু এই Addiction টাকে আহ Laser type pass হয় এবং Entertainment একটা খুব বড়ো Part কিন্তু ওই আহ Mobile game আরকি সেটা কিন্তু একদিক থেকে ভালো যে একটা যদি সময় কাটানোর জন্য খুব আহ Good staff হয় বলতে পারি আহ Good opsop আহ কিন্তু আরেকদিক থেকে বলতে গেলে এইটা এটা যদি Addiction পর্যায় চলে যায় সেটা আবার আহ স্বাস্থ্যের জন্য ভালো না আরকি হ্যাঁ সেটা তো অবশ্যই বিশেষ করে বিশেষ করে আমাদের Generation এর যাদের ছোটো আছে তারা তো একেবারে Game বলতে Mobile ই বোঝাই আর আসলে ওদেরকে দোষ দিয়ে তেমন একটা নাই কারণ এখন ঢাকা শহরে তেমন একটা মাঠ ঘাট ও তেমন একটা নাই আগে আমাদের সময় যেমন কিছু লোক খালি জায়গা বা মাঠ ছিল যেখানে আমরা Physical খেলতে পারতাম কিন্তু এখন তো সবকিছু ভরাট হয়ে যাচ্ছে তাই এখন ওদের দোষ দিয়ে লাব নাই ওরাতো বাহির হবারও তেমন একটা সুযোগ পাইনা এখন হয়তো বুজতেছিনা কিন্তু দশ পনেরো বিষ বছর পর দেখা যাবে যে এটার খুবই বাজে একটা Inpact পরবে আমাদের সুস্থ বিনোদন বলতে যেটা বো একটা সময় পরেই যে এইটা আর সুস্থর পর্যায়ে থাকবে না আহ একটা সময় পরে তবে আপনাদের অভ্যাসটা খুব ভালো

Physical game এর সাথে এখন জড়িত হয়ে পড়ছে এবং নিয়মিত খেলছেন এই আপনার

সময়টা আহ যেই আহ আপনার semester শেষ হয়ে যাবার পরে যেই leave টা পাই যে সময় টুকু completely আহ আহ খুব ভাল ভাবে Utilise হচ্ছে সেটা খুবই ভালো পাসাপাশি অবশ্যই আহ Movie কি আপনি Theatre এ গিয়ে দেখেন Theatre এ গিয়ে বা film flex কখনোই Movie দেখা হয় নাই যদিও বা একবার যাওযার জন্য Decide নিলাম বা পরে আর যায় হয় নাই যা দেখি বেশির ভাগই laptop এ দেখা হয় আগে TV ছিল TV তে দেখা হতো আর এখন laptop এ দেখা

দেখলাম বাংলা বেশি series গত কালকে দেখা শেষ করছি island সম্ভবত বা web ছিল Recently দেখলাম bangladesh এ বেশ ভালো ভালো কৃষি কাজ হচ্ছে এই বিশেষ করে বেশ ভালো কিছু series শব্দ অর্থ তিন চার বছরে বেশ ভালো কিছু series হয়েছে যেমন হম OTTPlatform যে চরকি যাক বেশ ভাল করতেচলেছে যা দেখলাম আপনার কি দেখা হয় আহ হ্যাঁ OTT এর ভিতরে আমি তো আহ Netflix দেখতাম G-five দেখতাম আহ চড়কিটা ওই ভাবে hoichoi টা দেখা হতো ওই সে আহ দেখা হতো তার পর G-five এ দেখা হতো OTG এ একটা খুব আহ বোরো আহ খুব ভালো একটা জায়গা হয়েছে এক ঘন্টা মানুষের আহ বিশেষ করে Entertaining world এর জন্য আহ যে আ Cinema hall এর Alternative হিসাবে একটা বোরো Platform হিসাবে দাড়াইছে যেখানে আহ আহ আসলে Cinema মতনই হচ্ছে series বা Cinema আহ Release হচ্ছে ওই যেটা টাকা দিয়ে দেখতে হয় আহ কিন্তু আমি Cinema র Feel টা পাই আরকি আমার মনে হয় যাদের কিনা আমার দেখলে যেই আহ Entertainment টা আমার আহ হয় বা যেই Entertant টা হয় সেটা হয় আর Web series এর একটা ব্যাপার হয়েগেছে কি যে আহ দেখবেন কি একটি নাম web series এর গল্পগুলো কিন্তু একটু Non-commercial track এর আরকি খুব একটা commercial track এর আহ মূল মূল ধারার চল চিত্র বা মূল ধরার Story line নিয়ে কাজ করে এবং আমার রুচির সাথে অঅনেকটা যাই আরকি আমি একটু Off track এর আহ ইয়ে দেখতে ছোটো করি আহ Movie বা এই রকম series দেখতে পছন্দ করি এবং আমার কাছে মনে হয় কি যে এটাই আমার কাছে Entertainment মানেই যে আমাকে

Commercial আহ ইয়ে হয়তো হবে সেটাও না আরকি

আহ সে Favourite wonder আমি আহ Feeling film হ্যাঁ

ভেতরে আহ অনেকেই দেখি আবার Horror পছন্দ করে অনেক horror আহ এক বিনোদন হয় আরকি horror থেকে কিন্তু আমার কাছে horror টা খুব একটা বিনোদন পাই না আরকি যে ভয়ের জন্য সেটা

একটু Romantic দেখে কেমন যেন ইয়ে হতে পারি না Entertainment করতে পারি না আরকি যে মনে হয় কি যে আহ

আপনি কয়েকটা movie suggestion দেন ভালো ভালো Thriller আমিও দেখি আপনার সাথে ভালো কয়েকটা দেখা যায় আহ আপনি ভালো Thriller এর ভিতরে এ আহ

আহ Web series তুলনায় দেখবেন দুইটাই film বললে বেশি ভালো হয় আহ যেমন হচ্ছে আমার কাছে আহ খুব ভালো আমাকে আহ series তা কম feel আরেকটা হচ্ছে Harry Potter series গুলো তো আমি একদম Extreme level এর Trailer তা না but ভালো লাগে আরকি এটা আপনিও শুনছেন দেখছেন আহ জানেন যদি দেখা যাচ্ছে thrill যেটা বলে এটা আপনি যদি না দেখে থাকেন harry potter নকুল দাঁড় series গুলো তেমন একটা ভালো লাগে না হ্যারি পটার তা পুরো Game of thrones witcher ভালো লাগে না অন্তত মনে হয় Realistic বেশি ভালো লাগে যেখানে

সম্ভবত ওই ওটাকে কিছু একটা এটা আসল complete thrill আহ complete thriller আবার আপনার একটা james bond film দেখা হয় নাই দুই তিনটা দেখা হৈছে james bond এর দুই তিনটা movie দেখা ওহঃ james bond james bond এর thrill গুলো আমার attract করে আরকি মানে এটা ঐটা যদি আপনি ওই track থেকে যদি এই track আচ্ছা ঠিক আছে আপনি যা যা বললেন আমি সেগুলো try করে দেখতে পারি কি কি আপনার try করা হয় entertainments গান আমার গান সোনা হয় খুব বেশি গান সোনা বিশেষ করে বাংলা music এর গান

আপনাকে কোন classic age শুরু করে এখন তও তো আছে মোটা মটি এখন আর band এ এক সময় ঠিক ছিল আহ সেই সময় থেকে আমি মোটা মোটি বাংলা band এর আহ fan এবং বেশ ভালো লাগে এ হচ্ছে বিষয় আর আহ সফদ ভাই আপনার সাথে আজকে কথা বলে অনেক ভালো লাগলো বুজতে পারলাম যে আপনার এই সময় তা কি ভাবে entertain করবে নিজেকে আরকি এবং আশা করি যে এই গুলাই করতে পারবেন আহ আপনার এই ছুটির সময় তা হ্যাঁ অবশ্যই আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে পরে আরেকদিন কথা হবে আল্ল্হাহাফিজ